অনেক রকমের ফুল দিয়ে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজিয়েছে এবং খুব সুন্দর লাগছে জায়গাটা ।

আ-আ-আ উম এখানে গাছপালা আছে একটা মাঠের মধ্যে। এইটা উম ঘর একটা ঘর।

এখানে আমি দেখতে পাচ্ছি ডান্সার -রা ড্যান্স করছে-এ একটা সুন্দর জায়গায় মাঠের মধ্যে সুন্দর সাজিয়ে। উম অনেক মেয়েরা ড্যান্স করছে শাড়ি পরে খুব সুন্দর।

এখানে আমি দেখতে পাচ্ছি একটা বড় একটা রোড ।

উম বাইক -টি-ই ভেং ভাঙ্গাচোরা তার পাশে একটা স্কুটি আছে।

টি.ভি. -টি এবং পাশে একটা লাল ড্রাম দেখতে পা--

একটা ঘর আর ঘরের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা আছে ।

একটা কড়াই সাইকেল একটা মুদিখানা দোকান আছে।